এই বইয়ের দোকানে রয়েছে বিভিন্ন প্রকারের বই তাছাড়াও এখানে রয়েছে--

প্লাজো লেগিন্স ইত্যাদি এবং ছেলেদের জন্য রয়েছে শার্ট টি-শার্ট ।

এবং এখানে আমরা আর আরেকটা বোর্ড দেখতে পাচ্ছি। যেটিতে লেখা রয়েছে ডক্টর বিধান চন্দ্র রায়।

এটি হলো একটি কলেজ ।

এছাড়া আমরা একটি চার্চ দেখতে পাচ্ছি। এই চার্চ টিতে বেলুন এবং ফুল দিয়ে খুব সুন্দর ভাবে ডেকোরেট করা হয়েছে।

এবং তার আশেপাশে রয়েছে অনেক দোকান পাট এবং এখানে আমরা একটি।

পাশে আবার কিছু গাড়ি দাঁড় করানো দেখতে পাচ্ছি তাছাড়া এখানে আমরা কিছু--